ঠিক আছে hello আসালামুআলাইকুম ওয়ালাইকুমআসসালাম

আছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাব্বির এই যে

এখন আমরা মানে এখন বর্তমান বিশ্বই কিন্তু যাই করতেছি, আমার দেশকে উন্নতি করতে হলে আর্থিক বিষয়টাকে আমাদের কিন্তু সবথেকে গুরুত্ব দিতে হবে। অর্থ এখন সবকিছুর মূল ঠিক না সে বা ঠিক কারণ ইয়ে মানে সবকিছুতেই উম তুমি ভাবো যে তুমি যেটাই করতে চাও না কেন এখন বর্তমান পৃথিবীতে একটা খাবার কিনতে যাও বা কোথাও যেতে চাও বা কোনো কাজ করতে চাও সবকিছুতেই কিন্তু অর্থের দরকার আছে, অর্থ ছাড়া তুমি কিছুই করতে পারবানা, সে থেকে বোঝায় যায় অর্থটা আসলেই কতটা গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ।